দোকানের ভিতরে বিভিন্ন রঙ্গের কাপড় সাজানো রহিয়াসে।

এসাড়াও সোবিতে আরো কয়েকটি হরিণ হরিণের দুরেজ ঘাসযুক্ত জমিতে ঘুরে বেড়া--

টল প্লাজাটিতে একাধিক ল্যান রয়েসে এবং প্রতিটি ল্যানের উপরে চাউনি দেখা যাচ্ছে।

দোকানের একপাশে একটি হালকা সবুজ রঙ্গের কাউন্টার রয়েসে এবং কাউন্টারে উপরে দুইটি ল্যাপটপ খোলা অবস্থায় রাখা আসে ।

মানুষগুলুর শুধু পা দেখা যাচ্ছে।

বং পালঙ্গের উপরে দুইটি উম বেডকভার রাখা আসে।

সাইনবোর্ডের সাইডে একটি অ্যান্টেনিয়া আসে গরের ওপরে লাল রঙের টিন লাগানো আসে ।

এই একটি তিনতলা বাড়ি দেহা যাচ্ছে যা রাতেরবেলা আ আলোকিত বাড়ির সামনে একটি খোলা জায়গা রয়েসে।

প্ল্যাটফ্রমটি ফাঁকা এবং কোন ট্রেন বা বেশি লোক চোখে পড়ছে না।

দোকা দেওয়ালের পাশে কাঠের তৈরি বেশ কয়েকটি তাক দেখা যাচ্ছে তাকগুলিতে বিভিন্ন আকারের এবং রঙ্গের হাবারের প্যাকেট সারিবদ্ধভাবে রাখা আসে।

ইনি হালকা নীল রঙ্গের একটি শার্ট পড়ে আসেন ।

চাউনির নীচে সবুজ রঙ্গের তীর চিহ্ন দেওয়া একটি আলো জ্বলছে যা সম্ভত ওই লেনের দিক-দিক নির্দ-নির্দেশ রয়েসে।